একটি লোক এবং পেছনে একটি মেয়েকে দেখতে পাওয়া যাচ্ছে।

প্রচুর সবুজ গাছ রয়েছে বড়ো বড়ো ।

ভরা রয়েছে একটি জলাশয়ে রয়েছে এবং পাশে অনেক গাছ রয়েছে ।

তার সিট রয়েছে কিন্তু সিট গুলি এখন ফাঁকা রয়েছে--

এবং তার একটি পোস্টার টাঙানো রয়েছে যেখানে লেখা রয়েছে --